লাল এবং হলুদের মধ্যে --

রেল লাইন ক্রস করতে না হয়যার দ্বারা আমরা এক্সিডেন্ট -এর মুখোমুখি হবো না |

এটি একটি খেলার মাঠ | যেটি --

সোলার ওপর তৈরী এবং দেশলাই কাঠির মাথার যে বারুদের অংশ তা থেকে তারা পা তৈরী করেছেন | এবং নিচের কাঠির অংশটা --

এখানে কয়েকটি প্রাণী কে দেখা যাচ্ছে যারা নিজের --

তাদের পা এবং হাত দুটির সাহায্যে চলাফেরা করে এবং কিছু দেখার জন্য তারা দুপায়ে দাঁড়িয়ে --

ছবিটি এটি হলো একটি ব্রিজ যার নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে | দূরে একটি পিকনিক স্পট দেখা যাচ্ছে যেখানে অনেক গুলি মানুষ সময় কাটাচ্ছে | এবং --

মানুষ এসে মাছ সংগ্রহ করে নিয়ে যায় | ও ---